করে সেটা ভিতরে ঢুকানো আছে।

আমি দেখতে পারতাসি এক--

পেট্রোল পাম্প দেখতে পারতাছি আমি।

দেখতে পারতাছি আমি--

অনেকগুলা পোস্টার লাগানো আছে।

মাঠ দেখতে পারছি যেখানে অনেকগুলা--

নীল আকাশটা খুব সুন্দর দেখা যাইতাসে।

সাইডে আরো অনেকগুলা জঙ্গল।

অনেকগুলা বক্স আমার চোখের সামনে পড়তাছে।

দেখতে পারছি এটা একটা--

আঃ বিল্ডিং দেখা যাইতাসে যেটার ছাদ কমপ্লিট হইসে না এখনও।

এখানে আমি দেখতে পারতেছি একটা--

ওষুধের মতো লাগতেসে আমার কাছে সাইডে দিয়ে আরেকটা দোকান আছে যেটা বদ্ধও আছে।

এখানে দেখানো আছে এখানে ট্যাটু করা হয়।

অনেকগুলো বাইক গাড়ি দেখা যাইতাসে।

এহানে আমি দেখতে পারতাসি একটা--

একজন মানুষ আছে এখানে।

এখানে অনেকগুলা বেলুন দিয়ে সাজানো আছে।

এহানে আমি দেখতে পারতাসি অনেকগুলো দানক্ষেত ।

এবং এখা এট এটা একটা সাইকেল স্টোর মনে হচ্ছে।